এখানে সামনে একটা ছোট রেস্টুরেন্ট টাইপের দেখতে পাচ্ছি যেখানে কিছু টেবিল চেয়ার রাখা রয়েছে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি একটা ।

এখানে একটা পাহাড় টাইপ -এর রয়েছে আর এখানে অনেক গাছ এসব দেখতে পাচ্ছি পাহাড় মানে একটু উঁচু টাইপ -এর।

মন্দির টাইপ -এর ব কিছু বানানো রয়েছে মানে আশেপাশে শুধু গাছই গাছ দেখতে পাচ্ছি।

আর এখানে মাঝখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ভিউ আর সকাল ভিউ সকালের একটা ভিউ রয়েছে রোদ অ্যা রাস্তার মধ্যে রোদ পড়ছে।

আ সামনে দেখতে পাচ্ছি একটা লেক টাইপের রয়েছে বড়ো লেক ।

তো এটা স্কুল বা ইউনিভার্সিটি হতে পারে অ্যা সামনে একটা হোয়াইট কালার -এর গেট রয়েছে।

এখানে একটা বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি আর ওখানে কিছু কিছু গাড়ি পার্ক গাড়ি রয়েছে বাই দিকথে পার্ক করানো ।

এখানে একটা বো অ্যা বোর্ড দেখতে পাচ্ছি বড় করা রাজ কার এ_সি অল টাইপ অফ সার্ভি--

এখানে একটা মণ্ডপ টাইপের রয়েছে আ মণ্ডপ মানে স্টেজ টাইপের রয়েছে ।

অ্যা টিভি এই সব রিপায়ার হয় অ্যা বা আইপড টাইপ -এর।

তিরুপতি টাইপের মন্দিরগুলো আর সামনে রাস্তা রয়েছে যাবার জন্য ।

এখানে অনেকগুলো গাছ অ্যা দেখতে পাচ্ছি সামনে সবুজ সবুজ গাছ রয়েছে।

এটা একটা মাছের বাজার দেখতে পাচ্ছি যেখানে অনেক রকমের মাছ রাখা রয়েছে ছোট মাছ রয়েছে বড়ো মাছ সিঙ্গি মাছ দেখতে পাচ্ছি পমফ্রেট রয়েছে ।

আর আশেপাশে অনেক মেশিন দেখতে পাচ্ছি যে বে মেশিন গালা হয় ওই মেশিন -গুলো রয়েছে এখানে।

আ ব্রাউন কালারের গাড়িটা রয়েছে আর গাড়িটার কানে একটা --

আ ব্লু শাইনিং টোন ব্লু শাইনিং টোনের একটা ব্যানার লাগানো রয়েছে সালোন আর বিউ মেকাপের রয়েছে এটা ।

রাজা ডান্স ইস্টুডিও একটা ব পেছনে বড়ো ব্যানার আঃ লাগানো রয়েছে।

এইখানে একটা আঃ ই এ-এয়ারপোর্ট রয়েছে এটা আর এইখানে ইমিগ্রেশন -এর বোর্ড দেখতে পাচ্ছি।

আর একটা স্কুটি দেখতে পাচ্ছি আর রোড -এর সাইড -এ রয়েছে এখানে ছোট ছোট ষ্টল টাইপ -এর বানানো রয়েছে।

এখানে একটা রোড দেখতে পাচ্ছি টু অ্যা সামনে একটা বড় রোড রয়েছে আর --

আর একটা সামনে মোন্টে ইস্সের ইস্টেজ টাইপের বানানো রয়েছে ।

ওপরে টোকরি টাইপে এর টোকরি ওপরটা টোকরি দিয়ে সাজানো রয়েছে ।